সেই ঘরেতে কিছু উ-ম-ম- অ ছবি টাঙানো আছে সেই ছবি গুলো কিছু একটা ইন্ডিকেট করছে।

এখানেই যে ছবিটি দেখছেন একটি বাস ডিপো -এর ছবি। বাস -টিতে প্রচুর লোক তার মাঝে একটি ছেলে বাস -এ উঠছে যার জামার রং হলুদ প্যান্ট -টি নীল।

এর পিছনে বেশ কিছু গাছপালা দেখা যাচ্ছে। ঠিক তার পাশটাতেই একটা চাঁদোয়া টাঙানো আছে।

সুন্দর পাশে একটি বাড়ি এবং চারদিক দিয়ে ইলেকট্রিক -এর তার গেছে সুন্দর ভাবে সাজানো গোছানো এই বিয়ে বাড়িতে লোকের সমাগম।

আমরা এটা সেলুন - এর ভিতরের ছবি দেখতে পারছি যিনি চুল কাটছেন তার হাতে একটা যন্ত্র যে চুল কাটছে তার পরণে সাদা জামা এবং জিন্স তিনি একটি কালো চেয়ার এর ওপর বসে আছেন।

উম বাইরেরও দুটো চারটে বেলুন এদিক ওদিক ছড়িয়ে আছে।

এখানে একটি জলাশয় দেখা যাচ্ছে। তার সামনে বেদী তৈরী করা আছে। কোনটা সবুজ কোনটা হলুদ।

এখানে একটি গাড়ি দেখা যাচ্ছে একটি টোটা দেখা যাচ্ছে। টোটোতে বেশ কিছু লোক বসে আছে দুপাশে সারি সারি বড় বড় বাড়ি সামনে একটি গেট করা আছে। তার সামনে গাড়ি দাঁড়িয়ে আছে।